দেখতে খুভালো লাগছে বাড়িটি খুব সুন্দর আছে পাশে।

লোকজন দাড়িয়ে আছে নীচে রাত্রের সময় লাইট গুলো খুব সুন্দর জলছে।

টাওয়ার দেখা যাচ্ছে তার থেকে একটি বাড়ি রয়েছে ।

সামনে একটা এ.টি.এম খুব ই সুন্দর।